hello ruby এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
ruby কি
বৈশিষ্ট্য rubygems এবং ruby এর সহায়তা
সংস্থাপন ruby code running করা
commenting করা puts এবং print এর পার্থক্য
এখানে ubuntu linux 1204 এবং ruby 193 ব্যবহার করছি
এখানে internet সংযোগ এবং
linux terminal এবং text editor ব্যবহার সম্পর্কে জানতে have
এখন দেখব যে ruby কি
ruby object oriented অনুবাদিত ভাষা
এটি সক্রিয় open source programming ভাষা
এর একটি মার্জিত syntax রয়েছে যা সহজে পড়তে এবং লিখতে পারি
এখন ruby এর কিছু বৈশিষ্ট্য দেখি
এটি খুব দরকারী
ruby program যেকোনো operating system চলে
smalltalk basic বা python এর মত ruby তে ভ্যারিয়েবলসের ডেটাটাইপ হয় no
এটি স্বয়ংক্রিয় memory পরিচালন করে
ruby একটি বিন্যাসিত ভাষা
program যে কোনো line বা কলাম থেকে লিখতে পারেন
এটি internet বা তার ভিতরের এপ্লিকেশন বিকাশে ব্যবহৃত হয়
rubygems ruby এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে একটি
rubygems ruby programming ভাষার প্যাকেজ ম্যানেজার
এটি ruby programs এবং libraries বিতরণে একটি প্রমিত বিন্যাস দেয়
নিজের gems তৈরী এবং প্রকাশিত করতে পারেন
rubygems সম্পর্কে আরো জানতে নিম্ন link যান
অধিক দরকারের জন্য প্রদর্শিত links যেতে পারেন
সফটওয়্যার centre ব্যবহার করে ruby সংস্থাপিত করতে পারেন
ubuntu সফটওয়্যার centre সম্পর্কে আরো জানতে এই website ubuntu linux tutorials দেখুন
ruby সংস্থাপনের অন্যান্য পদ্ধতি এই slide দেখানো হয়েছে
ruby code তিনভাবে এক্সিকিউট করতে পারি
command line interactive ruby
file হিসাবে আমরা প্রতিটি পদ্ধতি দেখব
প্রথমে command line থেকে hello world code execute করা দেখি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
screen terminal window প্রদর্শিত হয়
command লিখুন ruby space hyphen e space একক উদ্ধৃতিতে puts space তারপর double উদ্ধৃতিতে hello world এবং
enter টিপুন
hello world output পাই
output print করতে puts command ব্যবহৃত হয়
hyphen e কেবল একক লাইনের code এক্সিকিউট করে
একাধিক hyphen e একাধিক লাইনের commands execute করে
এটি চেষ্টা করি
এখন আগের command জন্য up arrow key টিপুন
লিখুন space hyphen e space একক উদ্ধৃতিতে puts space 1 + 2 এবং
enter টিপুন
output হল hello world এবং 3
slides ফিরে আসি
এখন interactive ruby সম্পর্কে শিখব
interactive ruby ruby commands অবিলম্বে এক্সিকিউট করে
ruby statements রান করে তার output এবং অন্য values দেখতে পারেন
irb আলাদাভাবে সংস্থাপিত করুন
এখন ruby code irb দ্বারা execute করি terminal ফিরে যাই
irb লিখে enter টিপুন
interactive ruby আরম্ভ করতে
লিখুন puts space double উদ্ধৃতিতে hello world এবং enter টিপুন
output হল hello world
এবং return value nil পাই
irb থেকে প্রস্থান করতে লিখুন exit এবং enter টিপুন
file থেকেও program রান করতে পারেন
code লিখতে নিজের পছন্দের text editor ব্যবহার করতে পারেন
gedit text editor ব্যবহার করছি এই text editor যান
এখন লিখুন puts space double উদ্ধৃতিতে hello world
এখন একাধিক line বা block comments যুক্ত করা শিখি
puts command আগে
লিখুন = begin এবং enter টিপুন
= begin comment শুরু করার জন্য উপযোগী
আপনার পছন্দের comments লিখুন
my লিখব my first ruby program
এবং enter টিপব
this code will print hello world এবং enter টিপুন
= end লিখুন
এটি একাধিক লাইনের comments শেষ করতে উপযোগী
program flow বুঝতে comments উপযোগী
এটি নথিকরণের জন্য উপযোগী
save বোতামে টিপে file সংরক্ষণ করুন
file ঘন ঘন সংরক্ষণ করা ভালো অভ্যাস
save as dialog box প্রদর্শিত হয়
file সংরক্ষণের জায়গা নির্বাচন করুন
ডেস্কটপে rubyprogram named folder তৈরী করব
file we folder সংরক্ষণ করব
name box আপনার পছন্দের name দিন
আমি লিখব hello rb
ruby file dot rb এক্সটেনশন দেওয়া হয়েছে
file সংরক্ষণ করতে save বোতামে টিপুন file সংরক্ষিত হয়ে গেছে
code execute করতে terminal যান
প্রথমে terminal মুছুন
আপনাকে ruby file ডিরেক্টরিতে থাকতে হবে
আমরা home ডিরেক্টরিতে রয়েছি আমাদের সাবdirectory rubyprogram we যেতে হবে
এটি করতে লিখুন cd space desktop/rubyprogram এবং enter টিপুন
execute করতে লিখুন ruby space hello dot rb এবং enter টিপুন
output হল helloworld
এখন puts এবং print স্টেটমেন্টের তফাৎ দেখব
irb ব্যবহার করে এটি irb
তার আগে আমাদের home ডিরেক্টরিতে যেতে হবে এটি করতে লিখুন cd এবং enter টিপুন
এখন irb লিখে enter type interactive ruby আরম্ভ করুন
লিখুন puts space double উদ্ধৃতিতে hello comma double উদ্ধৃতিতে world
এই comma দুটি puts commands যুক্ত করে
enter টিপুন
আমরা hello world দুটি পৃথক lines পাই
এটি print দ্বারা চেষ্টা করি
এখন up arrow key টিপুন
puts কে print এ বদলান এবং enter টিপুন
আমরা কিন্তু একই line hello world output পাই
puts keyword output শেষে একটি নতুন লাইন যোগ করে print keyword এমনি করে the
the আমরা দিয়েছি the সেই outputs দেয়
আমরা tutorial শেষে চলে এসেছি এখন slide ফিরে যাই
in tutorial শিখেছি
ruby সম্পর্কে
সংস্থাপন ruby কোডের এক্সিকিউশন
= begin এবং = end ব্যবহার করে একাধিক কোড যোগ করা
puts এবং print এর তফাৎ
নির্দেশিত কাজ হিসাবে
name এবং বয়স print করতে program লিখুন
একাধিক লাইনের comments ব্যবহার করেছি
একক লাইনের comment চেষ্টা করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য